হ্যাঁ, অবশ্যই অবশ্যই আর তুই ও mask পরে থাকিস তো সবসময়? হ্যাঁ রে আমি নিজে তো mask পরে থাকি ই, কিন্তু কি বলতো ? আমি আমার বাবাকে, মাকে সবাইকে বলে দিয়েছি, mask ছাড়া তোমরা বাড়ি থেকে এক পা ও যেন না বার হও। তো সেটাই আর কি সবাই শনিবার এই ধর। হ্যাঁ ঠিক বলেছিস। তার কারণ, আজকাল কার দিনে এমন হয়ে গেছে না, যদি mask ছাড়া বেরোনো মানে বার হয় আর কি তো আবার অসুবিধা হয়ে যাবে। সামান্য কিছু জিনিস এর জন্য আবার প্রচুর সমস্যা এ পরে যাবে। বাড়ির সব পরিবার মানে সব আত্মীয়স্বজন। যাই হোক নিয়ে বল তারপর আর কিছু খবর? আর কি বলার মতো আছে বল, প্রত্যেকটা আমার শুধু মাথায় কি জানিস তো ? আমি শুধু যদি ঘুমোতে যাই তো আমার শুধু মাথায় একটা ই tension বেশি বেরোয়। মানে কি বলবো তোকে যে মানে আ ঘুমোতে যাবো তখন র কি একটা ভাবনা চলে আসছে যে, না এত মানুষ corona তে সত্যি মারা যাচ্ছে, কিন্তু তারা যে তবুও হার মানে না , সেটা একটা অত্যন্ত একটা বিশাল ব্যাপার। তো সেটাই আর কি ভাবছি মাঝে মধ্যে, যে দেখা দেখা যাক যে , একটু হলেও যেন তাদের কে সাহায্য করতে পারি। fund ও খুলেছি একটা। তো পারলে কিছু একটাই বলবো কিছু help করিস। সহযোগিতা গুলো করিস। বুঝলি তো? হ্যাঁ অবশ্যই অবশ্যই। কি fund এ তোর নাম কি? fund এ সেরকম নাম আর কি তেমন তা ভেবে রাখি নি। কিন্তু এখন রেখে দিয়েছি যে তোর corona fund বলে তো সেখানে র কি মানুষ চাইলে bio তে লিখে দিয়েছি। মানুষ চাইলে এখন সাহায্য করতে পারে। তো সেগুলো নিয়ে আর কি কথা বার্তা চলছে। দেখা যাক এখন অনেক মানুষ এ তো সাহায্য করতে চায়, কিন্তু কি বলতো সাহায্য করতে পারে না। তো সেটাই আর কি দেখি এখন কোটা মানুষ সাহায্য করতে পারে। কোটা মানুষ সাহায্য করতে পারে না। তো সেগুলোই র কি দেখে ভাবনা চিন্তা চলছে ধরে দেখছি আর মানুষ এর চিন্তা ভাবনা কেমন, পরিস্থিতি কেমন, এই সব জিনিস গুলোই। ও আচ্ছা আচ্ছা বুঝলাম যাই হোক, নিয়ে তাহলে তোদের খাওয়া দাওয়া কি হচ্ছে তোদের কলকাতার দিকে কি খবর? সব খাবার মানে parcel আসছে কিনছিস নাকি কি করছিস? ও দিকের কি খবর? কি বলতো মানুষের মধ্যে এমন একটা আতঙ্ক ঢুকে গেছে না , যে পপ্রত্যেকটা মানুষ যে order ও দেবে ভাবছে তবুও একটা corona র জন্য ভয় তাদের মনে উৎপন্ন হওয়ার যাচ্ছে। তো সেটা থেকে আমার family তে ও আর কি বোনতো ধরে বাইরে থেকে অনেক খাবার order দিতো, তো তাকে ও একদম বলে দিয়েছি যেন বাইরের খাবার না আসে । যে টুকু পারবো শাক সবজি একটা দাদা ক বলা রয়েছে ধর সে আরকি বাড়িতে দিয়ে যায় সবজি মাংস কোনদিন তো সেগুলোই আর কি তোর রান্না বান্না হয় এবং সেগুলোই খাওয়া হয় বাইরের খাওয়ার আমরা totally পুরোপুরি বন্ধ করে দিয়েছি নিয়মিত এবং আমার ফ্যামিলি কেও বলে দিয়েছি যেন না=বাইরের খাওয়া একদম ই না খাওয়া যায়।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

হ্যাঁ হ্যাঁ ওটাই ভালো। আজকাল তো gym টিম সবই তো বন্ধ আর কোথায় যাবো বল বাড়ি ছেড়ে কোথাও যেতে পারছি না অফিসেও বন্ধ হয়ে গেছে corona র জন্য। কাজও করতে পারছি না আর এখন আমাদের যা হচ্ছে হচ্ছে, বাদবাকি যারা মানে middle class থেকে যারা নিচে আর কি গরীব family তাদের কি অবস্থা হবে বলতো না খেয়ে মারা যাবে সব এইসব corona র জন্য। সেটাই আমরা ওটা নিয়েই তোর বাবা-মায়ের সঙ্গে কদিন আগে আলোচনা করলাম যে বাবা দেখো, আমাদের কিছু একটু হলেও আছে বলেই আমরা না হলে চলে যাচ্ছি কিন্তু যারা অনেক গরীব family তে আছে, তাদের কিন্তু অনেকটা বেশি problem হয়ে যাচ্ছে তো সেটাই আরকি ওদেরকে বললাম বাবাকে। বাবা বলছে সত্যি! যাদের হয়তো খাওয়ার জন্য টাকা জোটে না, দিন আসে দিন খায় তো তাদের পরিস্থিতি টা কি হচ্ছে বলতো তারা?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 হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছিস। সেটাই কি করবে বল তাই সেই লোকগুলো না খেয়ে মারা যাবে। আর, corona টা তো সেই চীন থেকেই সৃষ্টি হলো তাই না? China থেকে sorry। সেটাই দেখ China থেকে তো শুরু হল কারণ China র তো সব জিনিস আমাদের সরকার বন্ধ করে দিতে পারবে না, তো সেটাই র কি এখন দেখা যাক যে এই রোগ টাকে এখনো পর্যন্ত তো সেভাবে ধরা পড়া এখন vaccine গুলো তো সেভাবে তৈরি হচ্ছে না। আর বেশিরভাগ আমার মনে হয় যদি কিছু রটে তো কিছু তো বটে। অনেক মানুষ বলছে, যে এখন যে corona নামটা দিয়েছে সরকার কিন্তু মিথ্যা করে দিয়েছে। কিন্তু আমি সেই জিনিসটা ভাবি যে, কিছু রটে তো কিছু বটে তো বটেই। তো এখন যেটা হয়েছে যে অনেক মানুষ মারা যাচ্ছে তো তারা তো একসঙ্গে তো এত ঠান্ডা কাশি এত এভাবে যাবে না, কিছু না কিছু একটা রোগ তাদের কাছে কিন্তু লেগেই আছে। কি বলিস তুই? হ্যাঁ হ্যাঁ এখন ঠিকই বলেছিস। কিন্তু এখন, vaccine করেছিস তুই? হ্যাঁ রে vaccine করেছি আর কি দুটো vaccine হয়েছে third vaccine আছে সেটাই last তুই করেছিস তো? বাড়ির সবাইকে করিয়েছিস? আমার বাড়িতে তো করিয়ে দিয়েছি রে বাবা সবাইকে। হ্যাঁ~ হ্যাঁ~ হ্যাঁ আমিও করেছি বাড়ির সবাই আমাদের করে নিয়েছে vaccine।তা ড়াতাড়ি করে নিলাম তার কারণ বুঝতেই পারছিস এখন সবাই vaccine করিয়ে নিয়েছে। আর vaccine না করলেও একটা সমস্যা বুঝতেই পারছিস? কিছু কিছু লোক আবার বলছে নাকি vaccine টা করলে লোক নাকি মারা যাবে, কিন্তু এটা fake বটে তা না হলে এত এত bollywood bollywood star আছে যারা তারাও তো করছে, সবাই করছে। তাই না? সেটাই সেটাই, আর কি বলতো আমাকে তো কিছুদিন এখন আহ কিছুদিন আগে ধর ঠান্ডা টা অনেক ভালই লেগেছিল। তো সেটা থেকে আমার family তো ভাবছিল যে হয়তো corona positive না তো, তাই এখনো আর কি ঠান্ডা লেগে আছে ধর। মানে গলা শুধু খুসখুস করে না? তো সেটাই আর কি এখনো খুসখুস করছে ঠান্ডা লেগে আছে তো, আমি check up করালাম তো সেরকম বলল যে সেরকম কোন problem না,

হ্যাঁ হ্যাঁ ঠিকই, এখন সাবধানে দেখবি। ঠান্ডা জলে স্নান করবি না। সব সময় গরম জল খাবি। ঠিক আছে? তার কারণ, এখন hospital যদি যাস একটা check up করতে জ্বর বলে, দেখবি corona বলে আবার, নাকি ধরে নিচ্ছে। তাই শোনালাম আমি আর কি।

না না সেরকম কোন কথা না। vaccine এর জন্য লোক মারা যায় না রে। এটা মানুষের fake খবর সব ছড়াছড়ি করে দিয়েছে। কিন্তু সবাই নিয়ে নিয়েছে vaccine। সেটা বটে ঠিক আছে? তো কোন ভয়ের কিছু নেই এতে, vaccine টা করে তো নিয়েছি সবাই ভালোই করেছিস। আর সাবধানে বাড়ি থেকে যদি বার হোস তো কারো সঙ্গে হাত টাত মেলাবি না। যারা যাদের মানে জ্বর সর্দি ঠান্ডা আছে তাদের থেকে দুহাত দূরে থাকবি। ঠিক আছে? সব জায়গায় দূরত্ব বজায় রাখবি। আচ্ছা? সেটাই সেটাই রে মানে সত্যি। এমন হয়ে গেছে না, এই দিনকাল গুলো এমন হয়ে যাচ্ছে দিনের দিন দেখে কিন্তু ভয় লাগছে অনেকটা। বলে না, যে পৃথিবীতে একদিন ধ্বংস হবে তো ধ্বংস হওয়ার আগে কিছু এমন কিছু দেখিয়ে দেয়? তো অনেক মানুষের মুখে তো অনেক রকম শুনতেই পাচ্ছি তো সেই জিনিসগুলো হঠাৎ এমন কি বলব রে তোকে? এমন ভাবে মাথায় চলে আসছে যে একেবারে উম কি বলবো তোকে বলার মত না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। China থেকে এসব রোগ গুলো এই মাছ বাজার থেকে সৃষ্টি হওয়া রোগগুলো না সব একদম গোটা দুনিয়াটাকে একদম ধ্বংস করে দেবে। এমন একটা সমস্যা হয়ে গেছে আজকালকার কার দিনে। সত্যিই তাই আর কি বলতো যে China তে যে এত মানুষ বসবাস করে, কিন্তু তারা তো শুধু ওই মানে আমরা যে খাবারগুলো খাই India র মানুষ সে খাবার তো খায় না। খায়, কিন্তু সেগুলো না। কি খায় ওরা সেই মানে যেগুলো আমরা খাইনা সেগুলো কিন্তু ওরা খায়। তবুও দেখিস অনেক China র মানুষ এরকম আছে fit fat তাদের কোন problem হচ্ছে না কিন্তু কি এমন একটা জিনিস আমি ভাবি, যে তাদের কোন problem হচ্ছে না। কিন্তু আমাদের কাছে দেখ কতটা problem একবারে মানে কি বলবো? satisfaction মতো আমাদের কাছে কাজে লাগছে প্রবলেমগুলো। একদম একদম ঠিকই বলেছিস। কিন্তু দেখবি ওরা আবার পোকামাকড় সবগুলো খায় নাকি দেখেছি। video তে দেখেছি অনেক পোকামাকড় যেগুলো আমরা খাই না সেগুলোই খায়। আবার ওদের skin গুলো দেখবি, আমাদের থেকে পুরোপুরি আলাদা। China য় এমন কোন মানুষ নেই দেখবি, তারা যে হালকা কালো, কিংবা উম একটু ময়লা টাইপের আছে সেরম কোন কিছু না। কিন্তু একদম skin~ skin গুলো একদম clear একদম। পুরো পুরি যেটা বলা যায় তাহলে।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 but China র মানুষরা hundred এর মধ্যে ninety nine এর বেশিও কিন্তু তুই পেয়ে যাবি। যে সবাই কিন্তু white ফর্সা রঙের। একদম ঠিকই বলেছিস একদম। আমিও তো সেটাই দেখছি, সত্যি আমি আজ~ আজ পর্যন্ত দেখতে পেলাম না যে China তে কোন মানুষ একটু কালো type এর আছে আর কি। কিন্তু সবাই পরিস্কার কিন্তু ওদের নাকি কি বলবো আর, খাবার দাবার টা কিন্তু ঠিক না। ওই পোকামাকড় গুলো খাওয়া ঠিক হয় না। কিন্তু তাও ওরা খেয়ে নিচ্ছে জানে না কি ভেবে। কি বলতে অনেক মানুষই এরকম আছে তো যে অনেক জিনিস suit করে নেয়, তো তাদেরকেও আমার মনে হয় যে ওই জিনিসগুলো তাদের খাওয়া একদম পুরোপুরি suit হয়ে গেছে রে। ঠিক বলেছিস একদম ঠিক। ওটাই ওদের মানে জন্মের পর থেকে বাচ্চা কাঁচ্ছা সবাই খায় তো তাই জন্যই ছোট থেকে বড় হয়েই ওই জিনিস খেয়ে খেয়েই মানে শরীরে suit হয়ে গেছে আর কি। যদি বলতে যাই তাহলে।

সেই জিনিসটা বলতে গেলে কি বলতো, আমরা যদি একটা তারা তো সাপ খায়, আহ আরো others যে পশুগুলো আছে সবই খায়। তো কম-বেশি সাপটার কথাই বলি। তো তারা সাপ খায়। যে আহ অনেক সাপ আছে বিষ্ণু তো তারা বেশির ভাগ ওগুলোই খায় আমি যতটুকু video তে দেখেছি। তো কি বলতো ওদের খাওয়া টা পুরোপুরি অভ্যেস হয়ে গেছে কিন্তু আমরা দেখ আমরা যদি ভাবি যে খাবো, কোনো তো problem হবে না, তারাও খাচ্ছে। কিন্তু আমাদের একটা আতঙ্ক লেগে থাকবে যদি কোন একটা problem হয়ে যায়। জানিস তো ? বিশ্বাসে যেমন দুনিয়াটা চলে। same আতঙ্কে অনেক মানুষ কোন effect না হইলেও আতঙ্কে অনেক side effect এসেছে তারা কিন্তু মারা যায় জানিস তো এটা? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছিস। কিন্তু কি করবি বল? একটাই কথা তোকে আমি suggestion দেব আমার দিক থেকে যদি হয় তাহলে, দেখ কে কি বলছি সেটা দেখে লাভ নেই কিন্তু, সব সময় একটু সতর্ক ভাবে থাকবি, বাড়ির লোকজনকেও বলবে একটু সতর্কভাবে থাকতে তাহলেই হবে। আর বা এখন কোথায় আড্ডা মারছিস নাকি আবার? নারে, এখন এই লকডাউনের মাঝখানে তোকে মনে হচ্ছে যে কোথাও আড্ডা মারবো?

সেটাই রে। না না, আমার আমি যদি আড্ডা মারতে ও বেরোও না, তো আমার বাবা মা আমাকে মানে এত কথা শোনাবে যে তোকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ সেটাই তার কারণ, তোকে যদি রোগটা লেগে যায় না কিছুতেই বাড়িতে দেখিস তো, প্রত্যেকটা মানুষকেই কিন্তু রোগটা লেগে যাবে। তাই জন্য আমি একটাই কথা বলছি বাইরে যাবি না কোনদিন ঠিক আছে? যতদিন এই corona আছে। সেটাই সেটাই এমন problem গুলো হয়ে যাচ্ছে সত্যি মানে, আমার তো দিনের দিন এতটা ভয় লেগে আসছে আমি চাইছি যে, আহ মানে এখন তো অনেক রকমের মানে ভাবছি বা অনেক রকম শুনছি তো মানে, ভাবছি যে বাবা মায়ের যেন ঠান্ডাটা ও না লাগে এমন ব্যাপার। দেখিস ঠান্ডা টাও যেন কাকু কাকিমাদের না লাগে। সব রকম চিন্তা ভাবনা করে রাখিস বুঝলি তো? কারণ কখন যে problem টা চলে আসে বলা~ মানে বলে তো problem আসে না! তো সেই দিকটা একটু মাথায় খেয়াল রাখিস বুঝলি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম বুঝতে পারলাম ঠিকই বলছিস। এখন গান টান শুনছি নাকি বাড়িতে ? movie টুভি দেখছিস নাকি?

ও আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম। যাইহোক movie টুভি দেখছিস তো দেখ। আর, কি গানটান কি দেখছিস কি দিয়ে শুনছিস রে? কোন গানটা তোর ভালো লাগে সবথেকে favourite? আমার গান টা বলতে ধর, শাহরুখ খান তো অনেকটা আমার fan, তো সেই হিসেবে ওই hindi তোর গান টা তো শুনেছিস, ওই গানটা কিন্তু অনেক favorite। এবং ওই গানটাই আর কি শুনছি। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস। ভালো খুব শুনতে মোটামুটি। অনেকটাই ভালো তার জন্য না,

আচ্ছা বেশ ঠিক আছে তুই phone টা কর ঠিক আছে নে তখন না হলে যদি হয় তাহলে কালকে একবার করিস নাহলে। আজকে তো অনেক রাত হয়ে গেছে, তো সেজন্য আজকে আর করতে হবে না। না হলে কালকেই করিস বুঝলি? ঠিক আছে বেশ তাই হবে তাহলে। কাকু কাকিমাদের খেয়াল রাখিস, রাখলাম তাহলে হ্যাঁ? bye তাহলে। আচ্ছা বেশ, ঠিক আছে bye। আর হ্যাঁ, তোকে যেটা লাস্ট কথা বলছিলাম। তুই সাবধানে থাকবি কিন্তু হ্যাঁ? নিশ্চয়ই নিশ্চয়ই আমি সাবধানে থাকবো। তুইও থাকিস, ভালো থাকিস, ব্যাস এতটুকুই। আচ্ছা বেশ ঠিক আছে bye।

আজ দখিন ‌‌দোয়ার খোলো এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো দিব্য হৃদয় দোলায় দোল এসো হে এসো হে‌

এসো হে আমার বসন্ত এসো প্রকৃত যখন প্রকৃতি যখন তার দক্ষিণ দুয়ার খুলে দেয় বইতে শুরু করে ফাগুন হাওয়া মধুর অমৃত বাণী শোনা যায় কোকিলের কণ্ঠে

রঙের উচ্ছ্বাস জেগে অশোক পলাশ শিমুল বিরিয়ে আসে সিতুর ইসম শীতের খোলসে ঢুকে থাকা কৃষ্ণচূড়া রাধাচূড়া নাগলিঙ্গম আর এসব ফুলের ফুলের ভ্রমর খুলে

তখনই যেন প্রবল বিক্রমের আগমন ঘটে রাজ বিরাজের ঋতুরাজ বসন্তের পহেলা ফাগুনের দিনটি দিনটিতে

তার একই তার তাকেই স্বাগত জানাতে প্রকৃতি নেয় এক বরলেনিক সাজ গাছে গাছে জেগে ওঠে নতুন পাতা নতুন ফুলের সমারোহ

পয়লা ফাল্গুনের দিনটিতে অনুষ্ঠিতভাবে মর মর্ত্যলোকে অভিষেক ঘটে ঋতুরাজের আর তাকে স্বাগত জানাতে প্রকৃতি নে‌‌য় এক বর্ণালীন সাজ গাছে গাছে জাগে নতুন পাতা নতুন ফুলের সমরহ

সবাই যেন শিতের শুষ্কতাকে প্রাণপণে আড়াল করার চেষ্টা করে চেষ্টায় মেতে ওঠে

দোলযাত্রা বা হোলির বসন্ত উৎসব একদম প্রাচীনতম রূপ প্রোথিত আছে দোলযাত্রায় মাঝে ফাগুল দোলযাত্রার মাঝে ফাগু ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় দোলযাত্রা

আর এক ত্রান কেন্দ্র থাকে রাধা এবং কৃষ্ণ তাদের তাদের দোলায় বসিয়েই পুজিত হয় করা পুজ পুজো করা হয় উত্তর উত্তর ভারতের যেটিকে বলা হয় হোলি

বাংলায় সেটি প্রজিত হয় দোল উৎসব নামে ইতিহাস ঘেঁটে দেখা গেছে

ইতিহাস ঘেঁটে দেখা যায় ভারতবর্ষের পুর পূর্বাঞ্চলে প্রাচীন আর্য জাতির হাত ধরে এই উৎসবের জন্ম খ্রিষ্টের জন্মের বেস কয়েকশো বছর আগে থেকে উদযাপিত হয়ে আসছে এই উৎসবটি

অনুমানিক খ্রিষ্টপূর্ব তিনশো সব্দ ব্য তিনশো শ আব্দে পাথরে পাথর পাথরের ওপর খোদাই করা এক পাথরেও পাওয়া গেছে এই উৎসবের নমুনা এছাড়া হিন্দুদের পবিত্র গন্থ বেদ ও পুরানেও রয়েছে এই উৎসবের উল্লেখ ইতিহাস ঘেঁটে দেখা যায় ভারতবর্ষের পূর্বাঞ্চলের প্রাচীন আর্য জাতির হাত ধরে এই উৎসবের জন্ম

খ্রিষ্টের জন্মের বেস কয়েকশো বছর আগের থেকে উদযাপিত হয়ে আসছে এই উৎসবটি আনুমানিক খ্রিষ্ট ওপূর্ব তিনশো শ অব্দের

পাথরের উপর খোদাই করা এক পাথরেও পাওয়া গেছে এই উৎসবের নমুনা এছাড়া হিন্দুধারি পবিত্র গন্থ বেদ ও পুরানেও রয়েছে এইসব শ উৎসবের ও উল্লেখ

এছাড়াও এই উৎসবের ফিরিস্তি রয়েছে আরো বহু জায়গায় তৃতীয় চতুর্থ সব শতকে বাতসার ন্যায় রচনা করেছিলেন তার জগত খ্যাতি কর্ম সুত্র যেখানে দেখা যায় দোলায় বোসে নরনারী

বা দোলযাত্রায় আম

দোল খেলছেন সপ্তম শতকের দিকে রাজা হর্ষবর্ধনের সাস শাসন কালে সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল এক আ একটি নাটিকা সেখানেও ছিলে হোলালি হোলিরবর্ণনা সপ্তম শতকে রচিত কৃষ্ণের রত রত্নাবলি এবং অস্ট

দোদোপ লেখা আছে সেই বর্ণনা আজি দক্ষিণ দূয়ার খোলো এস

hi রিতিকা, কি করছিস? এই just dinner করলাম, তুই কি করছিস? আমি এই just একটা movie দেখছিলাম. তারপর কি movie দেখা হচ্ছে? ওই Hindi movie টা দেখেছিস? হম অনেকবার দেখেছি, এইতো সেদিনকে TV তে দিয়েছিল, দেখছিলাম. ও আমি তো এখনই Netflix এ দেখছিলাম, বেশ ভালো movie টা, মানে এই movie টা এমনই না, এই movie টা দেখে আমি কখনো bore হই না, এই movie টা বেশ ভালো. হ্যাঁ এই movie টা একশ বার দেখা যায় তাও bore হওয়া যায় না.

আয়ন মুখার্জি movie গুলো এত ভালো হয় না, খুব ভালো হয়. movie টাতে কত কিছু শেখার আছে, দেখে কত কিছু বোঝার আছে

শুনি movie টা দেখি, এমন তোর কি ভাল লেগেছে movie টা? এতোটুকু বুঝে ছি যে মানে একটা normal life lead করার থেকে মানে নয়একটা~ মানে কি বলবো, একটু different হওয়া ভালো life এ, একটু মানে আলাদা হওয়া লোকেদের থেকে, যেটা সবাই করছে ওইটা করে কোনো লাভ নেই আরে লা~ অ্যাঁ life টা খুবই ছোট. তাই যেটা ইচ্ছে, যেটা ভালো মনে হয় সেটা করি তাই কারণ উম কখন next moment কি হবে আমরা কিছু বুঝতে

movie টা দেখে একটুখানি বলা যায় যে ওকে ভয় না পেয়ে নিজের জীবনটা নিজের মতন lead করা উচিত. হম সেটাই, তারপর movie টা একদম শুরুতেই তো দেখায়, দেখবে না কেমন ওই যে দীপিকা পাডুকোন কে দেখায় যে দীপিকা পাডুকোন কি এমনি তো মানে ওই doctary পড়ছে, ও মানে নিজের life টা নিয়ে কত bore, তারপরে ওই shopping mall টার কাছে যখন ওর ওই বন্ধুটার সাথে দেখা হয়

তারপর ওরও ইচ্ছা হল যে ও বাড়ি থেকে পালিয়ে যাবে ঘুরতে, trekking এ. হ্যাঁ যখন ওই অদিতির ওইটা দেখতে পেল না, ওই যে তোর ওই যে make my trip এর ওই পে~ paper

ওর মার ও মা~ ওর মা ওকে judge করছিল, অদিতিকে দেখে, ঠিক আছে কিন্তু ন্তু~ at least আঁ নেয়না ওইটাই বললে যে at least ও খুশিতো আছে ও যাই করছে,

তুমি দেখছো বন্ধুরা, ওর class এই যারা পড়তো সাথে তারা নিজের life টা কতটা মজা করছ, আনন্দ করছে, happy আছে. হ্যাঁ সেটাই, ওটাই মানে ওটাই দেখার্য আমি~ কি সুন্দর অন্য~ অন্যরা ঘুরছে আর ওকে সারাদিন ছুটি পায় না, কিছু পায় না, সারাদিন ওকে বইতোই নিয়ে সামনে বসে থাকতে হয়, শুধু পড়াশোনা করতে হয়, ওর life টা কত boring হয়ে গেছে, কোনো কিছু নেই ওর কাছে করার, আলাদা কোন excitement নেই, কোন কিছু মানে আলাদা কিছু মানে নেই ওর life এ, সব শুধু পড়াশোনা, boring একটা normal day to day routine একটা, কিছু

খুঁজে পেয়েছে যখন ও আ বন্ধুদের সাথে ঘুরতে গেল, trekking এ গেল,

হ্যাঁ, একদমই কারণ যখন ওই starting এ তোর ওই যে যখন ও ওই যে স~ খুব সাহস করে যখন বেরিয়ে গেল ওই train

exactly কখন টয়~ যখন রাণবির কাপুর কে দেখতে পেল, রাণবির কাপুরের সাথে দেখা হল, তারপরে রাণবির কাপুরের সাথে ও কথা বলল, প্রযোজ্য~ ও চিনতে পেরেছিল রাণবির কাপুরকে কিন্তু রাণবির কাপুর ওকে

দিয়ে তারপর finally ওকে চিনতে পারল, দিয়ে তারপরে যখন train এ উঠলো, সবাই সাথে দেখা হল, সবাই ওইখানে যখন এই ইয়ে train এ খেলাটা খেলছিল রাত্রিবেলায়, তখন মানে~ এই যখন বসে ওরা ওই dumb charades এর মতন খেলছিল, ওই কি একটা game খেলছিল যেটা হ্যাঁ, ও প্রথম প্রথম কিন্তু একটু bore হচ্ছিল, বুঝতে

কিন্তু train এ ওই জায়গাটাতে যখন ও দেখতে পেল যখন সবাই খেলছিল, নিজেকে খুব weird feel করছিল, মানে ও নিজেকে খুব আলাদা feel করছিল অন্যদের থেকে, ও বুঝতে পারছিল না যে~ আ ও ভাবছিল আমি এদের সাথে মিসতেই পারবোনা,

এরা আলাদা type এর, আমি অন্যরকমের, আমি খুব মানে একা একা থাকতেই মানে আমার অমনি nature টা নেই যে আমি সবাই সাথে মিশতে পারবো, আমি অমনিই থা~ একা একাই থাকি, ও কিছুই করেনি, সবাই কত কিছু করেছে life এ, ও শুধু পড়াশোনাই করে গেছে, সেটার জন্য কারো সাথে মিশতে পারছিল না ভালোভাবে.তারপরে আস্তে আস্তে যেমনি time গেল. তেমনি ওদের সাথে মিশলো, যেদিন মানালিতে পৌছালো ওরা যখন আস্তে আস্তে ঘুরলো ফিরল ওদের সাথে যেয়ে, তারপর সব জানতে পারলো. তারপর যখন ওই রাত্রে মানালিতে ওখানে ঝামেলাটা হলো ওদের মধ্যে, বল~ ওদের সাথে অন্য একটা লোকেদের

মারপিটটা করার পর তারপর তোর ওরা যখন ওই যে finally খুব সাহস করে ওদেরকে পালাতে এত help করল, মানে একদম তারপরে অমিতাভ বচ্চনের গান গায় ও, ওইটা দেখালো, দিয়ে তারপরে যখন finally ওই যে trekking টাতে আমি~ আ ও তোর রাণবির কাপুর কে হারানোর জন্য একদম পুরো লেগে পড়বে, তে পুরো~ literally হারিয়ে দেবে রাণবির কাপুর এ কে cheating করবে বলে রাণবির কাপুর জিতে গেল, সেটা আলাদা ব্যাপার. দিয়ে তারপরে তোর যখন ওইখানে trekking টার উপরে গিয়ে রাত্রেবেলা যখন সবাই party করতে যাবে, ও রয়ে যাবে, তখন রাণবির কাপুর ওকে বোঝাবে যে কি বলে, যে কি বলে, যে নিজের উপর দয়াটা কম করতে, আর নিজেকে ভালো